হ্যাঁ আচ্ছা এরা বাদে এরা বাদে আর বর্তমানে আধুনিক যুগের কোন গান সঙ্গীত শিল্পি, হ্যাঁ আধুনিক যুগের বলতে তুমি শ্রেয়া ঘোষালের গান শুনতে পারো, তাই তার মধ্যে ওই আগের দিনের মানে soft এর একটা আহ পাওয়া যায় যে আহ শুনলে ভালো লাগবে আশা করি উম হ্যাঁ বুঝলাম, বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে তোমার আহ টা নয় হয় বুঝলাম কিন্তু আহ গান তো দুই চার মিনিট তিন মিনিটের হয় তো, গান শুনে তো অল্প সময় কাটানো যাবে তো এছাড়া আরও মানে বলতে চাইছিলাম আহ TV series web series কিংবা movie এই জাতীয়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

তো অবসর সময়ের জন্য আমি আহ cinema suggest করতাম, আর হচ্ছে আহ মানে সাময়িক ধরো refreshment এর জন্য গান উম best এই এই ধরণের কিছু আরকি হম হম বুঝতে পারছি, না ওই মাঝে মাঝে হচ্ছে যে review করার সময় গান শোনা যায়, গান গুলো কিন্তু শুনলে অনেক ভালো লাগে, আহ না নিজের দেশ ছেড়ে কেন তুমি কেন অন্য দেশের গান শুনবা, বা এই হিন্দি তো আহ পাশাপাশির দেশ না এটাতো আহ অনেক জনপ্রিয় আর ওই আহ bollywood এর গান হিন্দি গান আহ classic এগুলো আহ পুরো আহ পৃথিবীতেই জনপ্রিয় বুঝছো famous এইজন্য আর কি suggest করলাম, আশা করি ভালো লাগবে না না আমার তো ওই যে মাঝে মাঝে ইংরেজি গান ভালো লাগে এর গান আরো অনেক গান গুলো আছে ও তাহলে তো তুমি pop শোনো তো এগুলো তো search করলেই আগে চলে আসে তাই না? তো গুলো দেখে আহ শুনতে পারো, আসলে ইংরেজি গানের প্রতি আমার এমন আগ্রহ ও নেই আর তেমন ইঁ আহ

না না না, এই ব্যাপারে তোমার সাহায্য লাগবেনা ইংরেজি গানের প্রতি মানে আহ ধারণা নেই ঠিক আছে, কিন্তু আগ্রহ নেই কেন এটা কি আগ্রহ নেই তেমন আহ আহ অনু~ অনুভব করতে পারিনা মানে ঐটার সাথে relate করতে পারি না, সেই জন্যই আর কি যদিও বা যতটা বাংলা গানের সাথে মানে হিন্দি classic গানের সাথে করতে পারি ততটা ওই ইংরেজি গানের সাথে করতে পারিনা connection হয় না তো কিছুক্ষণ শোনার পরে দ্যাখা যায় মাথা ধরে গেছে

এই জন্য আরকি একটু হইলেও আহ একটু একটু করে হলেও অভ্যাস হয়ে গেছে আর এটা আন্তর্জাতিক ভাষা এটা তো জানা উচিত এটা শোনা উচিত এটা শুনলে হচ্ছে আমাদের ইংলিশের যে আহ এটা উন্নত হবে হ্যাঁ এখন ইংরেজি ভাষা আর ইংরেজি গান দুইটা সম্পূর্ণ ভিন্য না, তো তুমি এই আহ মু~ মুখে ভাষা মুখে বলবা কথা বলবা আর গান শুনবা দুটো কি হইল? এক~ এক তো হইল না, কথা বলা আলাদা ওটা শুনতে মানে একটু তো জানা দরকার যেমন ঐযে হিন্দি গান শুনে তোমরা হিন্দি film টাকে বোঝা অন্তত যায় তাইনা? তো তাহিলে ভাষাটা বোঝা হয়ে গেল ও আচ্ছা তো ইংরেজি গান যেহেতু শোনো তাহলে তো ইংরেজি cinema ও দেখো তাই না? হ্যাঁ, দেখি তো অনেক cinema ই দেখি আর হইলে সব cinema দ্যাখা শেষ আচ্ছা তো তুমি আমাকে দু একটা suggest করতে পারো সে বললে যে প্রয়োজন আছে তো সেই জন্য আমি ট্রাই করে দেখতে পারি দেখব কিনা, cinema ও এই বিখ্যাত cinema দেখতে পারবে? বিখ্যাত বলতে? টাইটানিক দেখতে পারো, টাইটানিক cinema টা অনেক সুন্দর হ্যাঁ ওইটাও দেখছি কিন্তু আহ বাংলায় dubbing করা তো আমি ইংরেজি cinema কিভাবে দেখলাম? ইংরেজি cinema যদি বাংলায় dubbing করে দেখলাম এই যে এইভাবে দেখা হয়েছে হ্যাঁ, ওটা দেখছি না না, এইভাবে দেখছো সেটা ঠিক আছে আমি বললাম যে এটা দেখতে পারো ইংলিশে, এটা দেখলে পারবে কারণ এখানে তো ইংলিশ গুলো শুনলে বোঝা যাবে

ও আচ্ছা, তুমি আমাকে আবারো দেখতে বলতেছো হ্যাঁ, ইন্সেপশন আছে বিউটিফুল মাইন্ড আর মার্বেল মানে করবোই জানেন তো ও আচ্ছা তুমি বললে যে কোন cinema ই দেখনা এখন ইংরেজি cinema র অনেক আহ মনে হচ্ছে অনেক বেশি তাইতো? না মানে এইগুলা তো দেখতাম, পুরনো নতুন মানে action movie হলে দেখি, আর একটু আগে যেগুলো বললাম, এইগুলো দেখতাম আগে নতুন না, নতুন তো ইংরেজিতে আহ action movies এখন সবাই যারফলে আমাদের আশেপাশে কোন আমার জানামতে আমার ভালো লাগবে এইরকম কোনো movie বা কিছু আছে কি না যেটা দেখে আমার সময়টা কাটানো যাবে, ও আচ্ছা তো তুমি এক কাজ করতে পারো, আহ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 cinema টিনেমার ব্যাপারে আসলে আহ তেমন কিছু কোন খবর রাখি না আগে দেখতাম, মানে কিছুদিন যাবৎ খবর রাখেন না সেটা জানি হ্যাঁ, আ~ আসলে কি বলবো আর তো তুমি এই এইগুলোর মধ্যেই আর কি দেখতে পারো, এই বাংলাদেশি কোন cinema এখন বের হয়েছে এই ব্যাপারে হ্যাঁ, দেখলাম কিছুদিন আগেই একটা বের হয়েছে black war ব্ল্যাক ওয়ার এটা তো দ্বিতীয় part না আসলে এটা জানিনা ওই first part ই দেখি নাই আর second part সম্পর্কে কোন ধা~ ধারণা নাই তো ওইটা দেখতে পারো দেখলাম অনেক বেশি হম এটার first part আমিও দেখি নাই, এই দেখার ইচ্ছে ছিল মানে দেখব সবার সঙ্গে সবগুলো part বের হয়ে গেলে একসাথে সব দেখব, একটা একটা করে দেখে অপেক্ষা করার ধৈর্য নেই আমার,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 আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ আমার কোনদিন কথা হবে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 এই চলছে তো ভালোই আছি। বল, তুই কেমন আছিস?

ঘুরতে যাওয়ার plan এই গরমে! এই গরমে আর কোথায় ঘুরতে যাবি রে!

আহ but park এ park এ যেতে গেলে তো সন্ধ্যা করে যেতে হবে। হ্যাঁ, যখনই যাবি

ওহ! আরে, এটা তো খুব ভালো হলো রে। হ্যাঁ, তা যাবো না! যখন যাবো বলছিস সবাই, তখন আমিও যাবো।

করলেই করা হবে, কোনো দোকানে যাবো দোকানে গিয়ে একটু ধর খাওন-দায়ন করব ব্যাস, আবার কি! কোনো hotel এ যাবো গিয়ে hotel এ, hotel এ গিয়ে খাওয়া-দাওয়া করব। এ কেন যাস না, আমি বলছি শোন। এ park এ দেখার জিনিস বলতে গেলে হ্যাঁ মানে তোর ধর একটা train আছে, এটাকে toy train বলে দেওয়া হয় না মানে সব বাচ্ছারা চাপে বড়দের সাথে। তারপরে, তোর যেমন park এ এই মানে দেখবি ওই জলের boat গুলো হয় না।

আজকে তো যাওয়া হবে না। ওই যেতে গেলে দু-দিন পড়ে যাব সবাই মিলে একদিন, নয় আলোচনা করে।

বান্ধবী না প্রেমিকাকে নিয়ে যাবি রে? তাহলে নিয়ে যাওয়া হবে, অসুবিধা নেই। আমিও নিয়ে যাবো তাহলে। কেন! তুই তোর আহ প্রেমিকাকে নিয়ে আসবি। সেটা তো বটেই, এবার বাড়ি থেকে যদি না ছাড়ে তাহলে তো আর আসা। সময় লাগবে, তাই না! হ্যাঁ, সে তো সময় তো লাগবেই। একটু সময় লাগবে হ্যাঁ।

আমার এখানকার বলতে গেলে বন্ধুগুলো যেতে পারে হ্যাঁ, সেটাতে অসুবিধা হবে না, আমি যাবো। বলব আমার বন্ধুগুলোকে যদি যায় তাহলে, সবাইকে নিয়ে যাবো, ঠিকআছে! সবাই মিলে গেলে কি বলত সবাই মিলে গেলে আহ ভালো লাগবে একটু। সবাইকে ভালো লাগবে ঘোরাঘুরি করলে। তাহলে এরকমই হয়।

ওও। তাহলে কোনো একটা ভালো খাবারের দোকান দেখে, তাহলে সেখানেই খাওয়া-দাওয়া করব নাকি! আমরা যদি চাই এখান থেকে তাহলে আমরা motorcycle ও নিয়ে যাবো তুই কিসে আসবি? তুই তো বলছিস সবাইকে নিয়ে আসবি তাহলে, তুই তো প্রথম প্রথমেই চলে আসবি। হ্যাঁ, তাহলে ঠিক হয়, একজনকে তো চালাতে হবে গাড়ি। তাহলে, তাহলে তো তাহলে ওটাই করবি বুঝলি? হ্যাঁ, হ্যাঁ, কথা হয়, কথা কেন হবে না! হ্যাঁ, একটা। এ~ এতো problem চলছিল এতো problem

মেনে নিয়েছিল তাই, ঠিক আছে। কিন্তু, আমাদের বাড়ি থেকে একটু মানতে চাইছে না, একটু জাত-পাত নিয়ে একটু পড়ে আছে। মানে বলছে যে আমাদের মানে জাতের না ঠিক আছে, একটু অন্য~ অন্যরকম তা। কি করে সম্ভব সেটা? তা, আমি বললাম যে এখনকার দিনে জাত-পাত তো কেউ দেখছে না, তাহলে সেটা উপ্~ উপলকের বাড়িতে কেউ মানে চাইছে না। ওটার জন্যই একটু অসুবিধা এখন চলছে, এখন মোটামুটি ঠিক আছে। কথাবাত্রা আমার সঙ্গে হচ্ছে ঠিক আছে! আর বাড়িতে জানে যে আমি এখন কথাবাত্রা বলছি, ঠিক আছে। হ্যাঁ, আমি তো ভেবে রেখেছি যে বিয়ে টা যদি করতে হয়, ওকেই করব। দেখি, এখন বাড়িতে কি বলবে! বাড়িতে এখনও মানাচ্ছি, বলছি কতদূর মানাতে পারছি দেখি আর, ওদের বাড়ি থেকে মোটামুটি সবাই রাজি আছে।

হ্যাঁ, তাহলে ওইসব কথা ছাড়, তাহলে আমাদের আহ এই কথাটাই ভাব এখন, যাওয়ার জন্য। হ্যাঁ, রবিবার দিনটা ঠিক আছে। রবিবার দিন তাহলে আমরা সন্ধ্যার দিকে যাবো, নাকি? তার থেকে সবথেকে ভালো ওটাই হবে যে, সন্ধ্যাবেলা আমরা বেরবো। সন্ধ্যাবেলার দিকে বে~ বেরিয়ে তখন একটু ঘোরাঘুরি করব, খাওয়া-দাওয়া করলাম বাড়ি আসব। তো ওদের যারা যাবে ওদের তো কোনো অসুবিধা নেই তো, নাকি?

হ্যাঁ, মোটামুটি তোকে ধরে রাখলাম আমি ন'টাই ধরলাম। ঠিক আছে, ন'টা হলে তো আর কোনো অসুবিধা নেই। তাহলে তো খুব ভালোই হলো ন'টা হলেও বলছিস কোনো সমস্যা নেই, তাহলে তো খুব ভালোই হলো। Picnic বলতে গেলে ওখানে হবে না, বুঝলি? ওখানে একটু অসুবিধা আছে কারণ, ওখানে picnic টিকনিক সেরকমভাবে করতে দেয় না। না picnic করার জন্য না, ওখানে গিয়ে মানে দেখা জন্য ওখানে main । মানে ওখানে তুই ওখানে ঘোরাঘুরি park এ অনেক ভালো ভালো দেখে light থাকবে, বিভিন্ন ধরনের ওই ঘোড়া চড়কিগুলো যেগুলো হয়, সেগুলো থাকবে আর তো মোটামুটি । সবকিছুই দেখতে পাবি ওখানে। হ্যাঁ, তো অনেক লোকজন ওখানে যাওয়া~ যাই দেখেতে, তো সবাই মিলে একসঙ্গে বেশ ভালোই লাগবে। আর বল যে, তুই তাহলে সবাইকে নিয়ে আসছিস তো? ঠিক আছে! আমি বলব কিন্তু, বন্ধুরা তো যদি দেয় তাহলে খুব ভালো হয়। তাহলে তুই তাহলে ঘুরতে নিয়ে আসছিস, তাহলে ব্যবসা দেখছিস এখানে? বলছি, তুই তো ওদেরকে ঘুরতে নিয়ে আসছিস, তাহলে কি ওদের কাছে থেকে টাকা নেওয়াটা খুব ভালো হবে? হমম, সেটা নাহয় দেওয়া যাবে অসুবিধা নেই। তখন বন্ধুদেরকে তখন বলবি, হ্যাঁ যে কই আমাদের টাকাটা দে আমাদের যা হলো, টাকা দে।

তাহলে ওই কথাই থাকলো বুঝলি তাহলে।

না না কোনো অসুবিধা হবে না, এইটা নিয়ে তোকে কোনো ভাবতে হবে না।

রাখ। মোশারফ খায়তে গিয়াছিলাম আমি খাওয়া দাওয়া করলাম এখনকার খাবার দাবার এর যা অবস্থা স্বাস্থ ঝুঁকি অবশ্যই থেকে যাই আচ্ছা তুমি এখন কোথায় খাওয়া দাওয়া করতেছ?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 যে সব খাবার দাবার গুলো দায়ে পরিমাণেও কম এটা আমাদের যে বয়স আমাদের যে পরিমানে পরিশ্রম করতে হয় তার সাথে আসলে যায়না বেঁচে থাকার জন্য আসলে সুসাস্থ টা বেশি জরুরি হ্যাঁ প্রত্যেকটা হলে তো এরকম আরকি এই রকমিই চলবে হম ইটা কি কোনো ভাবে উন্নতি করা যায়না বিষয়ে টা তুমি কোথায় খাওয়া দাও করো আমি বাসাতেই খাই বাসায়ে রান্না ওরে দিয়ে যায় একজন

না নিজে রান্না বান্না করা লাগে না খালা নেয়া আছে সে এসে রান্না করে যায় দুই বেলা

ওহ আচ্ছা এখানে আমাদের এইখানে যদি না খাই বাইরেও যদি না খাই বাইরে যেসব দোকান পাট আছে সেই সব দোকানের খাবার ও আসলে সাস্থ কর নয় হ্যাঁ আমাদের কাজের ক্ষেত্রেও দেখা যায় আহ maximum time দুপুরে বাইরেই খাওয়া হয় বাইরে যে আমরা hotel গুলো তে খাই ঐসবে আসলে খাবার দাবার একদম সাস্থ কর না রান্না বান্না হয় নোংরা পরিবেশে ঠিক ভাবে পরিষ্কার থাকে না সব কিছু খাবারে দেখা যাচ্ছে যে কাক বসে সে থাকে আরকি এই রকম অবস্থা

এই আহ

গতকাল আমি মতিঝিল ছিলাম তো আমরা এক hotel এ খাইলাম খাওয়াদাওয়া শেষে আমরা বাইরে আসছি তো তখন দেখছি যে ডাল নিয়া যাচ্ছে এবং ভাত নিয়ে যাচ্ছে সব একটা van এর মধ্যে নিচ্ছে van এর van তও ভেজা ময়লা টয়লা লেগে আছে বোঝা যাচ্ছে তো ওর মধ্যে দিয়েই একদম খোলা অবস্থাই ডাল ভাত নিয়ে যাচ্ছে ইটা তো মোটেও সাস্থ কর নয়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

উন্নতি করার দরকার সারা দেশে সেইদিন খেজুরের রস খাইতে গেলাম যে শীতের দিনে খেজুরের রস খাই কিন্তু খেজুরের রস যে ভাবে বালতিতে করে দিছিলো যেটা দেখে যে মনে হচ্ছিলো আসলে থালা বাসন পরিষ্কার করা পানি হম এরকম আসলেই সব জায়গাতেই দেখা যায় বাইরের খাওয়ার বাইরের খাবারটা আসলেই শরীর এর পক্ষে এতটাও ভালো না হম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

হ্যাঁ খুব বেশি কিন্তু লাগেনা হ্যাঁ খরচ ও খুব বেশি না কিন্তু হয়ে উঠেনা আসলে আসলে সারা দিন মানে তোমার dinning কি রকম খাবার দাবার দেওয়া হয়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 হম আমি খাইনা ওখানে আমি বাইরেই খাই কিন্তু বাইরে ওসব অসুস্থ হ্যাঁ বাইরে অসুস্থ কর ওর থেকে better ব নিজে রান্না করে খাওয়া সেটাই সাস্থের জন্য তো আসলে খাবারটাই আসল কিন্তু খাবার যেখানে নাই অন্যান্য যে সব আনুসঙ্গিক ব্যাপার আছে যদি আমি বলি আহ শরীর চর্চার একটা ব্যাপার আছে যেটা আমরা করিনা

তুমি কি শরীর চর্চা টর্চা করতেছো আমি তো শরীর চর্চা করার সময় পাচ্ছিনা সময় পেলেই আমি শরীর চর্চা শুরু করবো আসলে আমাদের যে জীবন ধরণের পদ্ধতি এখানে হয়ে ওঠে না এখন এত কাজ করার পরে শরীর চর্চা করবার কখন সময় বের করা হয়না আমরা একটু সময় পাইলেই শুয়ে যাই এটা তো আসলে সাস্থের জন্য ক্ষতি কর তাইনা হ্যাঁ আবার দেখা যাই রাতে ভাত খেয়ে শুয়ে যাই উম ওহ হ্যাঁ আমি একটা পড়ছিলাম আর কিনা বন্ধু ওখানে দেখছিলো এইরকম যে আহ খাবার দাবার রাত্রে আগে আগে খাইতে হয় তাতে করে শরীরটা ওই খাবারটা হজম করার মতো সময় পাই আমরাতো খাই হচ্ছে অনেক দেরিতে তারপর আবার ঘুমাইও দেরিতে সকাল বেলায় উঠেই আবার খাওয়া যায়না সকাল বেলা উঠে কিছুক্ষন পরে খাইতে হয় এইরকম অনেক নিয়মকানুন আছে আমরা তো মানিনা আর ঘুমের কথা বললাম এই যে ঘুমাইতো গভীর রাতে উঠি দুপুর বেলায় শুলে সাস্থ ভালো থাকে

আর আমরা বাইরে থেকে যেসব খাবার কিনে খাই মানে packet যা থো হ্যাঁ এটাও তো অতটা সাস্থ কর না যেভাবে আসলে বিভিন্ন company তে অনেক তৈরী হচ্ছে স্বাস্থ কর ভাবেও তৈরী হচ্ছে না এটার ব্যাপার এ আমাদের মানে কি করা উচিত তুমি মনে করো আমি আর কি বলবো যদি juice এর কথা বোলো খাই হচ্ছে আমের juice কিন্তু পরে দেখি আসলে কুমড়ো দিয়া বানানো হয়েছে খাই হচ্ছে দুধ খাবো পুষ্টির জন্য দুধ খেয়ে পরে শুনি সেগুলা নাকি আবার malamine থেকে যাবো

plastic দিয়ে চাল বানাচ্ছে যেই চালের কোনো অস্তিত্বই নাই miniket চাল সেই চাল নাকি আবার বাজার এ পাওয়া যায়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 হ্যাঁ রসটা ঘটে দেখব বিভিন্ন দোকানে তুমি কম দামে chicken fry গুলা item পাচ্ছ কিন্তু দেখা যায় যে ওগুলো গবেষণা করলে দেখা যায় যে এই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 মুরগি তো বিভিন্ন ভাবে মারা যাইতে পারে মুরগি তো এই সারা দেশ থেকে যখন দেখায় নিয়ে যাই মুরগি আবার একটু তাই মারা যায় আরকি খুব অল্পেই মারা যায় রাস্তায় যেগুলো মারা যায় সেগুলা farme এই নিয়ে যাওয়ার পর বা যেখানেই নিয়ে জাগ নিয়ে যাওয়ার পর ওখানে থেকেই সব মোরা মুরগি নিয়ে আসে তুমি যদি ডিম এর কথা চিন্তা করো ডিম ও নাকি আবার নকল তো আমি আসলে খুবই সুন্ধিহান যে আমরা কত দিন বাঁচতে পারবো এসব খেয়ে দিয়ে হ্যাঁ এভাবে আমাদের আহ স্বাস্থ্য ঠিক রাখা খুবই কঠিন হয়ে যাচ্ছে দিন দিন

আমাদের জীবনে চরণের ঠিক নেই আমরা আগে যখন গ্রামে থাকতাম তখন সবকিছু তখন সবকিছু কুশল ছিল সকাল বেলা মাঝেমাঝে টাটকা খেজুর রস খাইতাম সকাল বেলায় মায়ের হাতে পিঠা পিঠা খাইতাম আসলে

ঠিক তুমি একটা জিনিস চিন্তা কর এখনো গ্রামে তারা কিন্তু

এটা আরো কঠিন এইজন্য আসলে আমাদের কৃষিকাজ করা দরকার

কৃষি কাজ যে করবা সেক্ষেত্রে রাসায়নিক সারটার